আরও এএ কাফড়গুলা সোয়েটারগুলা জিন প্যান্টগুলা সুনে সুনে।

এখানে দেখতে পাচ্চি দুইটা ফ্যান মানে টেবিল ফ্যান ।

আরও অ্যা আ্য সিলিং ফ্যান -ও দেখতে পাই তিনটা টেবিল -এর উপরে রাখা।

পিছনে বিল্ডিংও দেখটে পাচ্ছি আরো গাড়িগুলা অটোগুলা টুকটুকগুলা।

আমি এই ফটোটে দেকটে পাচ্ছি যে এইখানে একটা ডোকান।

আরো দেখতে পাচ্ছি এখানেও অ্যা জিনিসগুলা অ্যা যেমন কা অ্যা পেন্টিং করার জিনিস দেখতে পাচ্ছি।

আমি এই ফটোতে দেখতে পাচ্ছি যে এখানে একটা সামনে সাইনবোর্ডে লেখা এ্যা ওপেন জিম করে হিন্দি দিয়ে লেখা আর ইংরেজি দিয়ে লেখা।

আমি এই ফটো -তে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা বড়ো বিল্ডিং মসজিদ হবে।

আর বাল্ব -গুলা দেখতে পাচ্ছি গ্ৰিন আরও রেড কালার -ও।

আমি এই ফোটো -তে দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে একটা বড়ো বিল্ডিং গর ।